ফিল্ড আছে বড় ফিল্ড ।

আর এই জায়গাটাতে অনেক গুলো ছেলে গুলো ঘুরতে এসেছে। পাহাড় পাহাড়ের মতো জায়গাটা বড়ো বড়ো পাথর আছে ।

রাস্তা আছে অনেক গুলো বাড়ি আছে |অনেক গুলো গাছপালা গুলো আছে ।

এটা একটা ছোট্ট হোটেল একটা রেস্টুরেন্ট -এর মতো প্যান্ডেল সাজিয়ে রেখেছে ।

মন্দিরটার সামনে ঠিক একটা রোড আছে রাস্তা দেখতে খুব এই সুন্দর লাগছে যা--

আশেপাশে অনেক গুলো বাড়ি আছে সামনে একটা বিল্ডিং আছে।

আশেপাশে গাছপালা আছে এই সবুজ রঙের একটা কাঠি মতো একটা লোহা আছে।